নমস্কার, আমি ঐশী পাল, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন শাখার একজন ছাত্রী আমি আজকে পড়ে শোনাতে চাই কিছু সংবাদ, কিছু বিশেষ সংবাদ, যা এখন আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের নজরে আসা উচিত বলে আমার মনে হচ্ছে। মৃত্যু, মৃত্যু আরও আট শিশু যার জন্য বাড়ছে চিন্তা, চিন্তা বাড়ছে সংবাদ মাধ্যমের, চিন্তা বাড়ছে প্রশাসনের এবং চিন্তা বাড়ছে জনগণের কারণ বিষয়টা শিশু মৃত্যু নিয়ে। কিসের জন্য হচ্ছে? তা হচ্ছে জ্বর, শ্বাসকষ্টের উপসর্গসহ অসুখে, তাতে আক্রান্ত হয়ে আবারো আট শিশুর মৃত্যু হলো এই রাজ্যে। আমাদের পশ্চিমবঙ্গে এবং সব থেকে উদ্বেগের বিষয় হলো, তাদের প্রত্যেকেরই বয়স দু বছরের নিচে গত চব্বিশ ঘন্টায় বি সি রায় শিশু হাসপাতাল কলকাতা medical college ও বর্ধমান medical college হাসপাতাল থেকে মিলেছে এই খবর এবং এই খবরে তৈরি হয়েছে খুবই উদ্বেগজনক এক পরিস্থিতি কারণ দু বছর বয়সেবয়সের কমে শিশুর মৃত্যু তো ভয়ানক। গত চার দিনে তেরো জন শিশুর মৃত্যুতে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কপালেও বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া গেছে এই সামগ্রিক পরিস্থিতির একটা চিত্র তুলে ধরতে এই দিন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নবান্নে জরুরি ভিত্তিতে তলব করেন

শিশু রোগীদের জন্য করোনা সময়ের মতো চব্বিশ ঘন্টার helpline চালু করল স্বাস্থ্য দপ্তর। ARI helpline চালানোর জন্য উপস্বাস্থ্য অধিকর্তা গিরিশচন্দ্র বেরার নেতৃত্বে বারো জনের দল তৈরি করা হয়েছে, জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকাও।

চিন্তা আরো বাড়ালো চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার। october থেকে december পর্যন্ত সময়সীমার যে আর্থিক বৃদ্ধির হারের কথা আমরা বলছি। মঙ্গলবার সরকারি পরিসংখ্যান জানালো, ওই সময় GDP বেড়েছে মাত্র চার দশমিক চার শতাংশ হারে। চড়া মূল্য বৃদ্ধিতে রাশি টানতে গত বছর may মাস থেকে টানা সুদ বাড়িয়েছে reserve bank ফলে বেড়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদ। এতে শিল্পের ঋণের সুদের হারও বাড়তে থাকায় তার প্রভাব পড়ছে আর্থিক কর্মকাণ্ডের উপর যার ফলে এই নিয়ে পরপর দুটি ত্রৈমাসিকে বৃদ্ধির হার কমলো আমাদের দেশে। থেকে march চলতি অর্থবর্ষের শেষ তিন মাসে ও তা কম থাকার কথা। আর পরিসংখ্যান মন্ত্রকের সংশোধিত হিসেব জানিয়েছে, করোনার পরের বছর অর্থাৎ দুহাজার একুশ থেকে বাইশ অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল নয় দশমিক এক শতাংশ। এর আগে তা আট দশমিক সাত শতাংশ বলা হয়েছিল আর দুহাজার বাইশ থেকে তেইশ সালের প্রথম তিন মাস april থেকে june এ তা ছিল সাত দশমিক সাত শতাংশ, july september এ নেমে আসে ছয় দশমিক তিন শতাংশে, october december এ সেই হার আরো মাথা নামিয়েছে। তথ্য অনুসারে ওই তিন মাসে বাজারে চাহিদা বৃদ্ধির হার ছিল মাত্র দু দশমিক এক শতাংশ যা তার আগের তিন মাসে ছিল আট দশমিক আট শতাংশ, বাজারে চাহিদার সঙ্গে রপ্তানিও যে কমেছে তার প্রমাণ দিয়ে

ত্রৈমাসিকে তা আরো কমবে। এর পরের খবরটি হলো, রাজ্যের পরিযায়ী শ্রমিক কত? তার তথ্য জানতে চাইলো court

তা জানতে চেয়েছে কলকাতা high court প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের division bench এ নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা পেশ করতে হবে কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা স্পষ্ট নয়? ব্যাখ্যা দিতে হবে তারও রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা নিয়ে মামলা করেছেন আইনি-অধিকার কর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তার বক্তব্য, দুহাজার এগারো থেকে এ ব্যাপারে রাজ্যকে চিঠি দিয়েও

RTI বা তথ্য জানার অধিকার আইনে আবেদন করে জানতে পারেন, রাজ্যের কাছে স্পষ্ট কোনো তথ্যই নেই। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিয়ম অনুযায়ী সরকারের কাছে পরিযায়ী শ্রমিকদের তথ্য থাকার কথা। কোনো কারখানায় ন্যূনতম পাঁচ জন শ্রমিক কাজ করলেই মালিকের তরফে রাজ্য সরকারকে তা জানানোটাই দস্তুর। এই বিষয়ে রাজ্যের শ্রম দপ্তরে একজন পৃথক inspector থাকার কথা। নিয়ম আছে, তথ্য উঠছে প্রশ্ন, প্রশ্ন কর্তারা জানান, পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে সেভাবে কারোর মাথা ব্যাথা ছিলই না, lockdown পর্বে তা নজরে আসেন, সরকারি সাহায্য না পাওয়ায় mile এর পর mile হেঁটে বা নিজেদের উদ্যোগে বাড়ি ফিরতে হয়েছিল তাদের। রাস্তায় অসুস্থ হয়ে পড়া প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এর পরের সংবাদটি হলো, আবাসে গরমিলে পদক্ষেপের নির্দেশ। রাজ্যে বিভিন্ন আবাস প্রকল্প আছে যা নিয়ে কেন্দ্রীয় তরফ থেকে যে অভিযোগ নাগাড়ে তোলা হচ্ছিলো তা হলো, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের ঘুরে যাওয়া অধিকাংশ জেলায় প্রমাণ মিলেছে বলে লিখিতভাবে রাজ্যকে জানিয়ে দিল গ্রামোন্নয়ন মন্ত্রক শুধু তাই নয় রাজ্যের মুখ্য সচিবকে লেখা চিঠিতে এই গরমিলের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে FIR করার সুপারিশ করেছে মোদী সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্র গরমিলের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করে তার report দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের অনুমান, শীঘ্রই আরো কয়েকটি জেলার প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে আসতে পারে কেন্দ্রীয় দল সামনেই পঞ্চায়েত vote তার আগে এই report যেমন তাৎপর্যপূর্ণ তেমনই তাতে কার্যত খানিকটা অস্বস্তিতে রাজ্য। প্রশাসনের শীর্ষ মহলের অবশ্য বক্তব্য গরিব মানুষ এধরণের প্রকল্পের উপভোক্তা করের টাকায় প্রকল্প চলে, তাই এই বিষয়টি সরাসরি দেখতে মুখ্যসচিবকে অনুরোধ। দশই march এর মধ্যে মন্ত্রকে report পেশ করতে হবে এবং পদক্ষেপে দেরি হলে সংশ্লিষ্ট জেলা অধিকারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর notice ও দেওয়া হবে এই বিষয়ে সংশ্লিষ্ট BDO এবং supervisor দের বিরুদ্ধে যথেষ্ট

এর পরের খবরটি হলো, রান্নার gas এর দাম বাড়ছে আমরা প্রত্যেকেই তা জানি যে কারণ আমরা প্রত্যেকে রান্নার gas এর উপভোক্তা, তাই আমরা সবাই জানতে পারছি প্রতি মাসেই রান্নার gas এর দাম বাড়ছে। এবারে এই চৌদ্দ দশমিক দুই কেজির রান্নার gas এর দাম বাড়লো আরো পঞ্চাশ টাকা, ফলে কলকাতায় একটি cylinder কিনতে হবে এখন থেকে এগারোশো উনত্রিশ টাকায়। এর আগে শেষবার তার দাম বেড়েছিল গত বছরের ছয়ই july hotel রেস্তোরায় ব্যবহৃত বাণিজ্যিক gas cylinder এর দামও march থেকে তিনশো বাহান্ন টাকায় তা বেড়ে দুহাজার দুশো একুশ টাকা পঞ্চাশ পয়সা হয়েছে, এই cylinder উনিশ কেজি সংশ্লিষ্ট মহলের মতে, খাদ্য এবং অনান্য জিনিসের মূল্য বৃদ্ধি এমনিতেই উদ্বেগে রেখেছে মধবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে। ওষুধের খরচ বেড়ে গিয়েছে অনেকখানি, petrol diesel এর চড়া দামের কারণে যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা লাগছে, এই অবস্থায় রান্নার gas এর এই দামের জেরে বর্ধিত সংসার খরচ অনেকের আর্থিক পরিস্থিতিকে আরো খারাপ করে তুলতে পারে। বিশেষত COVID কালে যেহেতু আয় কমেছে অনেকের, চাকরি গেছে অনেকের, তার ওপর অপরিহার্য এই জ্বালানি যখন এতো চড়া, তখন cylinder এ সরকারি ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না, ওটা একটা নাম মাত্র বাণিজ্যিক cylinder এ বর্ধিত দামের বোঝাও শেষ পর্যন্ত আর খেটে যাওয়া সাধারণ মানুষের ঘাড়েই এসে পড়বে। তেলের দর অবশ্য বহুদিন ধরেই এক জায়গায় স্থির, তবে তাতে আর স্বস্তি পাচ্ছেন না কেউ। অনেকেরই আশঙ্কা, আগামী দিনে vote এর মরশুম পেরোলে

বৌবাজারে ফের শুরু হলো metro র কাজ সরানো হলো কিছু বাসিন্দাকে বৌবাজারে একের পর এক ধস নামার জেড়ে বারংবার বিপর্যয়ের মুখে পড়া অংশে মঙ্গলবার থেকে ফের কাজ শুরু করলেন eastwest metro কর্তৃপক্ষ বিপত্তির জেড়ে পশ্চিমমুখী সুড়ঙ্গের যে অংশে গত সাড়ে তিন বছরে নির্মাণ করাই যায় নি, সেখানেই এবার মরিয়া চেষ্টায় নেমেছেন তারা। আগামী দিন তিনেকের মধ্যে ওই কাজ নির্বিঘ্নে শেষ করতে পারলে eastwest metro কর্তৃপক্ষের কাছে তা হবে অনেকটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। দুহাজার উনিশ সালের একত্রিশে august বউবাজারে সুড়ঙ্গ খননের সময়ে নরম মাটিতে tunnel boring machine চন্ডির বিপর্যয় ঘটে এরপর প্রায় দেড় বছর মাটির নিচে পড়ে থাকার পরে চৌবাচ্চার মত গর্ত কেটে চন্ডিকে উদ্ধার করা হয়। এগারোই may সেই গর্তের অংশেই সুরঙ্গের মেঝে নির্মাণের সময় ফের বিপত্তি ঘটে সুরঙ্গের মুখ পরিষ্কার করতে গিয়ে জল বেরোতে শুরু করে। সঙ্গে ধুয়ে আসা নরম মাটি, দুবারই চোখের সামনে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বাসিন্দাদের এক কাপড়ে ঘর ছাড়তে হয়। গত october এ মদন দত্ত lane এ জোড়া সুরঙ্গের মধ্যে সংযোগকারী পথ তৈরী করতে গিয়ে ফের বিপত্তি ঘটে। তার জেড়ে কাজ এক রকম বন্ধই হয়ে যায় eastwest metro শিয়ালদাহ ও মধ্যে পশ্চিমমুখী সুরঙ্গের কাজ আদৌ সম্পন্ন করা যাবে কিনা, সেই প্রশ্নও উঠেছে। শেষ কয়েক মাস অপেক্ষার পর গত শীতে, চেষ্টা করেও দুর্গা পিতুরি lane এ TBM বার করার চৌবাচ্চার মধ্যে নয় metre অংশের কাজ শুরু করা যায়নি। আশপাশ থেকে জল বেরিয়ে আসা তখনো পুরোপুরি বন্ধ হয়নি সম্প্রতি ওই অংশ শুকিয়ে আসায় নয় metre অংশকে দুভাগ করে অর্ধেক অংশের কাজ শেষ করা হয়েছে এবার প্লানেডের দিকের পশ্চিমমুখী সুরঙ্গের ভাঙ্গা জায়গায় চার metre অংশে স্তুপীকৃত concrete কেটে সেখানে মেঝে তৈরী কাজ হবে। ওই কাজ একবার ককরে ফেলতে পারলে পশ্চিমমুখী সুরঙ্গের নির্মাণ সম্পন্ন করার বিষয়ে অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন metro কতৃপক্ষ। এই কাজের জন্যই বউবাজারে দুর্গা পিতুরি lane এর তিনটি বাড়ির পঁয়তাল্লিশ জন বাসিন্দাকে আগাম অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছেন metro কর্তৃপক্ষ। গত october এ বৌবাজারে বিপর্যয়ের পরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে metro কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ওই এলাকার কাজ হলে বাসিন্দাদের আগাম সরিয়ে নিয়ে যাওয়া হবে এবার তাই ঝুঁকি না নিয়ে বাসিন্দাদের আগাম hotel এ সরিয়ে নিয়ে তারপর তাদের কাজ শুরু করা হচ্ছে metro কর্তৃপক্ষ অবশ্য তার আগেই কাজ সম্পূর্ণ করার বিষয়ে আশাবাদী।

এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাই আমিও ভালো আছি হম তাই নাকি, তো কি অবস্থা আপনার দিনকাল কেমন কাটতাছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ, দিনকাল ভালই কাটে। তাই শুধু শুধু এই দেখা হয় মাঝে মধ্যে ব্যস্ততার মধ্যে সময় কাটে তো ওই দেখা যায় যে কিছু সময় দেখা হচ্ছে হটাৎ হটাৎ, আর কোনো movie টুভী দেখার চেয়ে বেশি ভাইরাল হলো বা দেখা যাচ্ছে সবার মুখে মুখে চর্চিত এই রকম movie টুভী দেখা হয় মাঝে মধ্যে নিজেকে তো করতেই হয়, movie দেখা অনেক ভালো কারণ movie দেখলে একটা entertainment feel করা যায় নিজেকে খুশি লাগে আনন্দ আনন্দ ভাব পাওয়া যায়, তো movie দেখা হচ্ছে তেমন ভাব, হ্যাঁ হ্যাঁ মাঝেমধ্যে এরকম entertainment নিজেকে দেওয়াও দরকার আরকি, দেখা যাচ্ছে সবসময় ব্যস্ত থাকলে তো হবে না আর সবসময় কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে এগুলার মধ্যে থাকলে হবেনা। নিজের শরীরও তো তখন আর সাথ দেবে না নিজেকে, তো মাঝেমধ্যে নিজেকে আনন্দ entertainment এর মধ্যে রাখাটাও উচিত।

তো আপনি movie টুভি দেখেন নাকি? হ্যাঁ ভাই আমারও একই কষ্ট ছিল তবে আমি দেখি ভাই বাংলা movie টুভি দেখি মাঝেমধ্যে।

বাংলা একটু কমই দেখি।

হলিউড বলিউড বেশি দেখা হয় তাই না?

উম আমিও বাংলা movie নাটক নাটক দেখি ওই দেখা যাচ্ছে অনেক, এখন আর বাংলা নাটক দেখা হয় না ওই জন্য তো বাংলা movie হয় না দেখা যাচ্ছে আগে বেদের মেয়ে দেখতে যে আগে, movie টা সর্ব প্রথম মানে গোটা পৃথিবীর মধ্যে একটা নাম কামাইছিলো। তো এই ধরেনের বাঙালির আর তৈরী করতে পারে না তো এই বাংলা movie র প্রতি সবারই এখন মানে মন-মানসিকতা উঠে গেছে ওইভাবে দেখেনা এখন সবাই ওই বলিউড হলিউড, সবাই শিক্ষিত জাতি তো মানে এখন সবাই শিক্ষিত, পড়াশোনা করে, young generation এরা সবাই পছন্দ করে হলিউড বেশি পছন্দ করে দেখাচ্ছে বলিউড কিংবা মুভি টুভি এইগুলো আরকি,

অনেক কথা বলেছেন আমি আসলে এরকম দেখেছি এরকমি হচ্ছে ইদানিং সবাই এগুলোই কাজবাজ করছে, হ্যাঁ তাহলে বাংলা কি পারতো? হ্যাঁ ভাই ভাই বাংলা নাটক কিন্তু অনেক ভালো ভাই এটা অনেক ভালো জিনিস যে বাংলার মধ্যে সুন্দর সুন্দর নাটক পাওয়া যায় এখন, হ্যাঁ সব জায়গাতে দেখাচ্ছে যে এখন বাংলা নাটকের চর্চাটা অনেক বেশি বাইরের দেশে বলেন বা নিজের দেশেই বলেন, যেখানেই বলেন বাংলাদেশ বা যেকোন, বিশেষ করে ইন্ডিয়া তে বাংলা নাটকের চর্চাটা অনেক বেশি তারা মানে এইভাবে নাটক করতে পারে না, বলেন এই যে আমাদের দেশে যে বেচেলার পয়েন্ট এটা নাটক আরকি এটা নিয়ে কিন্তু বাংলাদেশি আন্দোলনও হয়ে গেছে তো এত গভীর প্রচলিত মানে একটা নাটক এটা, আপনি যে বললেন যে আন্দোলনের কথা ভাই কি আন্দোলন হয়েছে এটা নিয়ে? এটা নিয়ে ওইযে বেচেলার পয়েন্ট ছিল, মানে যখন বের হয়েছিল তারপরে তো ব্যাচেলর পয়েন্টের যে পরিচালক ছিল তার মনে হয়েছিলো যে আর বের করবে না, তারপর দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ সেটা মেনে নিতে পারছিল না যে না এটার আরো part বের করা হোক আমরা আরো দেখতে চাই এইরকম সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে দেখবে দেখবে, তো এই জন্য নাকি মানে সাধারন জনগণ রাস্তায় একটা আন্দোলন করছিল, অবরোধ করছিল যে আমরা পরে আরও part দেখতে চাই আরো বের করা হোক নাটক করা হোক এই আর কি,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন আবার দেখা যাচ্ছে যে অনেক শিক্ষামূলক নাটক থাকে এর মধ্যে যেগুলো থেকে অনেক কিছু বাস্তব জীবন সম্পর্কে জানা যায় শেখা যায়,

হ্যাঁ তারপরে আপনি দেখেন ওই যে ছুটির ঘণ্টা নামে একটা movie ছিল হম বাংলায়, ছুটির ঘণ্টা ছুটির ঘণ্টা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলেন শুনি, হ্যাঁ এই movie টা দেখা হয়েছে কি? না ভাই আমার এই মুভিটা দেখা হয়নি বিষয়টা আজকে miss করে ফেলেছি আমি, আমি মনে করি এই মুভিটা সবাইর দেখো উচিত হ্যাঁ কারণ মুভিটা সবায়ের জন্য শিক্ষামূলক, আনন্দ দায়ক সবদিক থেকে best আমি মনে করি, আবার আর একটা movie আছে বড় মাপের থ্রি ইডিয়েট সেটা দেখা হয়েছে কি?

হ্যাঁ থ্রি ইডিয়টস movie টা অনেক সুন্দর একটা movie তো এগুলো movie এই ধরনের movie যে কোনো কিছু দেখা উচিত আর কি নিজেকে সবসময়,

হ্যাঁ হ্যাঁ সেটাই একটা তাদের মধ্যে যে bonding তৈরি হয় বা জে তাদের মধ্যে মানে, closely যে সম্পর্কটা এটা সেখানে ফুটে উঠেছে বেশিমানে বন্ধুত্বের আরকি

তাছাড়া আপনি এই যে recently পঁচিশ তারিখে মুভিটা upload হলো পাঠান আপনি কি সেটা দেখেছেন? না আমি এখনও সেটা দেখি নাই আমি যতো বার আসলে এখন বিষয়টা হলো পঁচিশ তারিখে release হয়েছে তো এটা আরকি হল আপনার hall print আরকি, হ্যাঁ হ্যাঁ hall print নেটে আছে আমি নামায়া রাখছি আমি সবসময় চেষ্টা করি master print মানে full hq quality দেখার চেষ্টা করি, তো এখনও পর্যন্ত এই ইচ্ছ , এখন বেশি নায়িকাকে দেখার ইচ্ছা আছে তো আসলে কি hall print দেখব না hq আসলে দেখব? আমিও দেখতে পারিনি,

ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দিলে দেখব ভাইওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার যখন দেবে ভাই তখনই দেখব, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো ওটাই আরকিতো hall print দেখার সময় দেখা যাচ্ছে যে কথা বা জে print বের করে তারা এটা আসলে দেখে মজা পাওয়া যায় না ওইভাবে, এটা আসলে specially বের করে হলের জন্যই ভাই কেউ হলের print হলে মজা পাওয়া যাবে তাই না? এটা আর মোবাইলে মজা পাওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই এইজন্য আর কি এখনো পর্যন্ত দেখিনি আপনিও তারমানে দেখেন নাই তাই না? না ভাই আমি আসলে দেখতে পাইনি but ইউটিউবে যেগুলো short clip পাওয়া যায় না ভাই trailer trailer এগুলো একটু দেখছি হালকা-পাতলাদেখে ফেলেছি ওগুলো ওগুলো দেখে নিজের মনকে সান্ত্বনা করে ফেলেছিযাইহোক দেখেছি, movie clip দেখেছি, হ্যাঁ মুভিটা অনেক সুন্দর করছে বা action movie plus trailer দেখে যতটুকু বোঝা গেছে আর কি, অনেক action আছে মুভির মধ্যে romantic scene ও আছে, অনেক action আছে ভাই আমিও সেটা দেখলাম অনেক action take movie আর শুনলাম এই মুভিতে নাকি সালমান খান কেউ পাঠাচ্ছে মানে দুইটা blockbuster hero একসাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই সেই জন্য আরো বেশি হিট হয়েছে মুভটা দেখা যাচ্ছে যে trailer দেখছিলাম আমিও যে সালমান খান কিছু সময়ের জন্য entry নিয়েছিল, ওরা কি বোঝালো ভাই জানেন? বোঝালো যে এরপরে আরেক part আসবেযেখানে সালমান খান শাহরুখ খান একসাথে থাকবেএকটা টুইস্টের কারণে মুভিটা আরো বেশি হিট হয়েছে আমি মনে করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁহতে পারে এখন তো সেটা ট্রেইলার মধ্যে আছে সেটা মন্তব্য করে হলেও actually সঠিক হতে পারেতো দেখা যাক পরে পরবর্তীতে কি হয় বা না হয়, জি জি জি, ভাই আমাদের এখানে বেশী বাংলা movie দেখে বাংলা movie তো নয় নাটকবাংলা নাটক কে আমাদের আরও উচ্চ শিখরে নিয়ে যাওয়া উচিত,

সবাই তো এখন ইউটিউবার, বাই যখন ফটোগ্রাফার, সবাই এখন noise creator এরকম হয়ে গেছেযে যার মতো নাটক তৈরি করছে, দুদিনে ভাইরাল হচ্ছে, আবার দেখা যাচ্ছে ওরা মানে, তবে শুধু নাটকের বিষয়বস্তু আছে, এগুলো মানে বর্তমান স্বাভাবিক ধারায় ভাবতে গেলে সব নাটকে কিন্তু এভাবে চলে না কিছু কিছু আছে সামাজিকতা আছে, স্বাভাবিক নাটক বলতে এই মূলত সবার র জন্য perfect এগুলো দেখা উচিত এখান থেকে শিক্ষা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, সবকিছু হয়, জি ভাই একদমই ঠিক কথা বলেছেন ভাই আরেকটা কি থেকে বুঝতে পারছেন বাংলা নাটক তো এগিয়ে গিয়েছে কিন্তু আমরা দেখি নাটক movie cinema খেলাধুলো এই কিন্তু যদি আমাদের family দিকে আসি family মা-বোনেরা সবসময় serial হিন্দি serial,

হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি দেখা যাচ্ছে যে বাসায় TV দেখতে বসলে ওইযে মানে ওদের একটা timetable থাকে কিন্তু রাতটা, সন্ধ্যা হলেই শুরু হলো, একদম রাত নটা দশটা পর্যন্ত একটার পর একটা একটার পর একটা চলবে এটাই তাদের দেখা লাগবে প্রতিদিনতাদের routine এইটাতো তখন বিরক্ত লাগে প্রচুর বিরক্ত লাগে, হ্যাঁ ভাই এটা একটা নেশার মতো হয়ে গেছে ওদের কাছে, হম হম মনে হয় যে ছোট বাচ্চা এরকম একটা, হ্যাঁ তা তো অবশ্যই সেটা তো থাকবেইওই যে নিউটনের third law আছে না যে প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছেতো ওরকম বিষয়টা র কি?

কিছুটা ভালো থাকলেও কিন্তু বিপরীত, তো এই যে কথায় আছে এক হাতে তালি বাজে না তো বিষয়টা কিছুটা হলেও ধরতে পারেনখারাপ,

হ্যাঁ এটা একদম সঠিক কথা বলেছেন তবে অবশ্য এখন movie টুভি দেখা উচিত আমাদের বেশি বেশি আর ভালো movie দেখা উচিত বহি পাশাপাশি আমরা কিন্তু কার্টুন দেখতে পারি কার্টুন,

এই যে আমাদের বাংলাদেশের চ্যানেলটা দুরন্ত চ্যানেল এখানে যে কার্টুনটা হয় সেটা খুবই শিক্ষণীয় একটা কার্টুন এটা দেখা সবারই উচিত বাংলা টেলিভিশনে দেয় বাংলা dubbing করা কার্টুন,

হ্যাঁ ওই শিক্ষণীয় কিছু বিষয় আছে যেগুলো তবে এগুলো দেখাচ্ছে মানে বেশি addicted হয়ে যায় এই জন্য আর কি,

সেটাই বর্তমান যুগের ফেসবুক নিয়ে পড়ে থাকে, দেখা যাচ্ছে ফেসবুকে ঢুকলে ওই এক দু ঘন্টা তিন ঘন্টা ওদের কাছে পাঁচ মিনিটের মত সময় মনে হয়, এই entertainment জগতে কি ফেসবুক আর ইউটিউব,

হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু বর্তমান যুগে দেখো এই যে চোখ নষ্ট হয়ে যায় এক ভাবে একটা device এর দিকে তাকায় আছে screen এর দিকে তো,

এগুলো পড়েও entertainment মানে হতে পারে entertainment নিজেকে করতে পারে, হ্যাঁ একদম solid কথা, যাইহোক ভাই upcoming movie গুলো দেখেন আপনার কাছে যেহেতু অনেকগুলো মুভির collection আছে আমি বুঝতে পারলাম তা আমাকে কিছু movie বার করে দেন আমিও দেখবো,

প্রচুর মানে স্বচ্ছন্দ বোধ করবেএখানটাতে movie বের হয়েছে ওই যে ডক্টর বি, আইস মান খুরানা, বলিউড মানে বিশেষ করে বলিউড দেখি,

Maximum movie collection আমার কাছে maximum time থাকে আর কি,

একটা culture নিয়ে ধ্যান-ধারণা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,

শুভ সন্ধ্যা, আমি অপরূপা সেন। আবারো একটা ছোট বিরতির পর ফিরে এলাম, আমাদের অন্তিম বার শেষ আহ আলোচনায়। আমাদের আহ আমাদের সাথে আছেন mister রাহুল কর।

সন্বন্ধে এবার আমরা একটু বলি যে, politics politics এর ক্ষেত্রে মানে politics এর কী প্রভাব আমাদের শিক্ষা জগতে বা education এর উপর পড়েছে, সেটা নিয়ে একটু বলি। তো আমাদের আহ আমি বলবো mister রাহুল কে, একটু এই ব্যাপারে বলার জন্য। কিংবা যা আছে নিজের চিন্তা ভাবনা আমাদের সাথে একটু share করার জন্য।

হ্যাঁ তো এটা একদম একটা basic জিনিস, but খুবই effective

যে ছাত্র জীবন আর রাজনীতি।

বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে অর্থাৎ college এর পর থেকে। আমার কিন্তু দেখছি যে ছাত্ররা কোনো না কোনো ভাবে রাজনীতি নিয়ে কিন্তু যুক্ত হয়ে পড়ছে। রাজনীতি খারাপ নয়। কিন্তু

অন্তত ছাত্র জীবনে। কারণ আমরা ছাত্র জীবন টাকে মনে করি যে, এটা আমাদের শিক্ষা নেওয়ার সময়। নাকি শিক্ষা দেওয়ার সময়, তাইনা?

সুতরাং ছাত্র জীবনে যখনি রাজনীতি প্রবেশ করে, তখন কিন্তু ছাত্র জীবনের প্রতি আহ আমরা একটু হলেও casual হয়ে পরি। অর্থাৎ আমরা কিন্তু একটু হলেও আহ ছাত্র জীবনটাকে কোথাও না কোথাও হারিয়ে ফেলি। এবং আমরা আহ মানে নিজেদেরকে বিশাল কিছু মনে করি এবং ভাবি যে আমরা দেশের বিশাল কিছু উন্নতি করে ফেলবো।